রাস্তাটিতে অ ক ন রং দিয়ে আঁকানো রয়েছে।

রাস্তার দুধারেই মাঠের মধ্যে ঘাস রয়েছে।

সামনে একজন সাদা শা পোশাক পড়ে শিক্ষিকা দাঁড়িয়ে আছে।

দেওয়ালে অনেকগুলো পোস্টার চেপকানো আছে।

ঘরটিতে একটি সি_সি_টি_ভি ক্যামেরা -ও লাগানো আছে।

সাদা র্যাকের ওপর অনেকগুলো জলের বোতল সাজানো র--

এখানে অনেকগুলো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে।

সামনে কালী মু ঠাকুরের মূর্তি এছাড়াও অন্যান্য অনেক ঠাকুরের মূর্তি রয়েছে।

নীচে অনেক শাপলা ফুল এর ও তার পাতা ভেসে বেড়াচ্ছে।

ব়্যাকের মধ্যে অনেকগুলো তরমুজ সাজানো আছে।

এখানে একটি গোলাপী রঙ্গের একটি ঝুড়ি দেখা যাচ্ছে।

পেছনে একটি লাল রঙের বিল্ডিং রয়েছে।

চার পাশটি অনেক ঝাউ জঙ্গল ফার্ন গাছে ভরা রয়েছে।

নীচের মাটিতে অনেক ছোটো ছোটো গাছপালা দেখা যাচ্ছে।

একজন লোক লাল জামা পড়ে সামনে দাঁড়িয়ে আছে।

ঘরটিতে একটি ক্যারাম বোর্ড রয়েছে।

সামনে অনেকগুলো নীল র চেয়ার সাজানো রয়েছে।

পাশে অনেকগুলো কাঠের বোর্ড পরপর সাজানো আছে।

এখানে বস্তার ওপরে হলুদ এবং কমলা রঙ্গের গাঁদাফুল দেখা যাচ্ছে।

ভেতরে অনেকগুলো বাইক একটি গাড়ি এবং একটি লরি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।